এবং সামনে একটি সাদা গাড়িও দেখা যাচ্ছে।

আকাশটির মধ্যে অনেক রং বেরঙের সুতো লাগানো আছে।

এবং এখানে দুজন লোক ছবি উ--

আশেপাশে অনেকগুলি গাছ রয়েছে।

এবং এখানে একটি খাটের সাজ করে রাখা আছে।

এবং আশেপাশে কাঠের অন্য জিনিসও রয়েছে।

মাঠের বাইরে দর্শকরা বসে আছে।

এবং দোকানটির বাইরে একটি গাড়ি দাঁড় করানো আছে।

এটি একটি বড় জলাশয় এবং জলাশয়টির পাশে একটি ব্রিজ রয়েছ--

এখানে দেখা যাচ্ছে একটি রাস্তার পাশে একটি ঘর রয়েছে।

চালের নিচে দুই তিনটে চেয়ার রাখা।

এবং দোকানের বাইরে কিছু ডেক এবং প্লাস্টিকের -এর বালতি --

এবং মাঠের মধ্যে অনেকগুলি গরু এবং ছাগল ঘাস খাচ্ছে।